ওখানের পরিবেশ আমি শুনেছি অনেক মনোরম পরিবেশ ভাই ওখানে নাকি গোয়ার যে beach ওখানে গেলে নাকি মানুষ দিন রাত সব ভুলে যাই ভাই আপনাকে invite করলাম নিয়ে june মাসের দিকে আপনি আসবেন june মাসে আপনি আসবেন আহ এখানে তো বেশি passport তো হয়ে যাবে তারপর আপনি চলে আসবেন অবশ্যই ভাই আমি অবশ্যই জি ভাই আমি অবশ্যই যাবো ভাই আমার খুব ইচ্ছা ভাই গোয়া তে যাওয়ার আমি শুনেছি ভাই গোয়া অনেক সুন্দর একটা পরিবেশ ভাইয়া আমি আপনার আহ গোয়াতে গেছি কয়েকবার গেছি আপনার আপনার হলো ভাইয়া আমি তো মানে মানে এই video তে দেখি যে গোয়ার place গুলা অনেক সুন্দর ওখানে সুন্দর সুন্দর পাওয়া যাই

হ্যাঁ ভাই আমি এটাও এটা আমি শুনেছি ভাইয়া যে ইন্ডিয়ার মধ্যে গোয়া ভাইয়া আপনার হচ্ছে কাশ্মীরটাও আমার দেখার খুব ইচ্ছা আছে কাশ্মীরে যাওয়ার ভাইয়া আপনি কি না আমার ওখানে যাওয়া হয়নি ভাইয়া আমি দেশে একটু মানে আপনার আহ সময় দেওয়া লাগে তো আমার যাওয়া লাগবে চলে যাবো তারপরে আপনার ওই পুরোটাই হ্যাঁ ওখান থেকে আস্তে আস্তে আপনি পুরা ইন্ডিয়াটা cover করবেন আচ্ছা ঠিক আছে ভাই তাইলে আমরা হলো আবার কথা বলবনি তো ভালো থাকেন নাকি বলেন?